উপরে ব্যাংকের নাম লেখা আছে।

আমরা একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি কিছু টেবিল এবং চেয়ার সাজিয়ে রাখা আছে।

ভিতরে দুটো বস্তা দেখা যাচ্ছে।

ব্যাগের উপরে একটি হেলমেট রাখা আছে।

ফুটের ভিতরে একটি বাইক দেখতে পাচ্ছি।

সামনে রাস্তায় সাদা দাগ দেওয়া আছে।

মেজের উপর দুটো আসন বসানো আছে।

টবে কিছু গাছ দেখা যাচ্ছে।

একজন মানুষ এই ঢোল নিয়ে দাঁড়িয়ে আছে।

দোকানের ভেতরে একটি কাঁচের টেবিল আছে।

আমরা এখানে ঔরঙ্গবাদের একটি গেট দেখতে পাচ্ছি।